প্যাকিংসহ উপস্থিত আছে শ্যাম্পু থেকে শুরু করে সকালে দাঁত মাজার কোলগেট এছাড়াও অনেক উপকরণই রয়েছে।

উপস্থিত আছে চার্চের একটি ফাদার এবং উপস্থিত আছে একটি সিস্টার তাদের কেন্দ্র করেই একটি ছবি তোলা হয়েছে ।

এটি একটি ব্রিজ ব্রিজের ওপর দিয়ে চলছে গাড়ি ব্রিজের নিচে রয়েছে একটি বড় নদী।

এটি একটি জলের ট্যাঙ্ক | তার সামনে রয়েছে একটি বাস স্ট্যান্ড এবং অজস্র গাছ দেখা যাচ্ছে ।

দূরে দেখা যাচ্ছে পাড় এবং আকাশে আলোর ছটা বাতাসের কারণে নদীর জল তরঙ্গায়িত হচ্ছে।

একটি শহরের রাস্তা | এইখানে রয়েছে একটি বিশাল বড় ল্যাম্পপোস্ট এবং চলছে অসংখ্য গাড়িঘোড়া | রাস্তার সাইড এ রয়েছে ----

বাচ্চারা বেশ মজার সহিত এইগুলো চড়ছে এবং খেলছে তাদের মুখে হাসি । দূরে একটি বাড়ি --

দর্শকগণ বেশ আগ্রহ নিয়ে মঞ্চের দিকে তাকিয়ে আছে।

এবং চেয়ার সাজানো রয়েছে | ছোটো ছোটো গাছগুলো খুব সুন্দরভাবে লাগানো রয়েছে ।